ছবিটি দিনের আলোয় তোলা হয়েছে।

ছবিটিতে আমরা একটি পোড়ো বাড়ি দেখতে পাচ্ছি বেশ পুরনো এবং প্রাচীন।

ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাতে প্রচুর গাড়ি রয়েছে এবং রাস্তার ধারে কিছু গাছ রয়েছে।

সন্ধের দিক করে তোলা হয়েছে।

প্রচুর মানুষের ভিড়। সম্বভত এনারা ভক--

ছবিটি দিনের আলোয় তোলা হয়েছে।

পার্ক টি ফাঁকা মাঠের উপর রয়েছে।

ছবিটিতে আমরা একটি পুরোনো বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটি বেশ পুরোনো। কারন বাড়িটির রং মরছে ধরে --

ছবিটিতে আমরা একটি বাস এর ডিপো দেখতে পাচ্ছি ডিপো টিতে বিভিন্ন ধরণের বাস দাঁড়িয়ে রয়েছে।

পার্ক এ সবুজে ঘেরা এবং তার মাঝে সরু একটি বাধানো রাস্তা রয়েছে বাধানো রাস্তার ধারে --

লাইব্রেরী তে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন বয়সের মানুষ নিজের মত বই নিয়ে পড়ছেন মনোযোগ সহকারে এবং লাইব্রেরি টির দেয়াল গুলি তে --

ছবিটিতে আমরা একটি বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটি ঘিয়ে রঙের --

এবং বাড়িটির সামনে একটি ফাঁকা মাঠ ও রাস্তা রয়েছে।

এ.টি.এম. টির সাইনবোর্ড টি নীল সাদা রং করা রয়েছে এবং এ. টি. এম. এর সামনে কিছু মানুষ ভিড় করে রয়েছে।

ছবিটিতে আমরা একটি বিশেষ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান দেখতে পাচ্ছি।

তবে জঙ্গল টি একটি পাহাড়ে অবস্থিত কারণ ঝরনাটি বেশ উঁচুর থেকেই --

তকলেই ছবি তোলার জন্য ক্যামেরার দিকে তাকিয়েছিলেন।

জমিগুলো কে ছাওয়া দেবার জন্য।

সম্ভবত এটি একটি মন্দিরও হতে পারে তবে বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় এটি আসলে কি।

এবং ছবিটি জিম এর ভেতরেই তোলা হয়েছে।

ছবিটাতে আমরা একটি জলাশয় দেখতে পাচ্ছি।